যারা গাড়িটাকে সারানোর চেষ্টা করছে এবং বাইরে একজন লোক রয়ে--

মাথায় সিঁড়িটা একদম হোয়াইট কালার -এর ছাতা ও রয়েছে।

সামনে একটি স্কুল রয়েছে। স্কুল -এর সামনে কতগুলি বাস দাঁড়িয়ে।